আরো বড় বিল্ডিং আচ্ছে সামনে একটা নারিয়াল আর ক-কারেনের কুটি ডেখা যাচ্ছে সামনে সাইনবোর্ড গাড়ি আর ডেখা যাচ্ছে একটা--

এই ছবিটা আমি একটা হোস্টেলের মত একটা ছোট বিছনা দেখা যায় রুমের ভেতরে একজন--

আর মহেন্দ্র ফিকাবো আছে এখানে সামনে মেয়েরা হাঁটতাছে।

আরেকজন ছেলে যাত্তাসে সাইটে একটা কারেন খুঁটি দেখা যায় একটা বড়ো শোরুমের মতো দেখা যায়।

সামনে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ।

এখানে লো একজ আঃ লোকজন এক রঙ্গের কালার কাপড় পড়ে আরেকজন হচ্ছে।

এই ছবিটায় আমি একটা দুকান দেখা যায় যেখানে চপ্পলের দুকান ।

চেয়ার আছে দোকানের বিতরে হলুড কালার বস্তা আছে।

এই ছবিটায় একটা সিনারি দেখা যায় সামনে একটা সুন্দর খুন পিঙ্ক কালার দেখা যায়।

উপরে চিপস টিপস বিস্টিট এর প্যাকেট রাখা হয়েছে সেটা দেখা যায়।

এর মধ্যে একটা দেওয়াল দেওয়া দেখা হয় যাচ্ছে--

ঠিক করা দেখা যায় বাম সাইডে একজন দাঁড়িয়ে কথাবার্তা কয় দেখা যায়।

ডেকোরেশন সুন্দর একটা দেখা যাচ্ছে আর দুই সামনে দুইটা ফুলের--

স্কুটি ঠিক করা দেখা যাচ্ছে।